ধারে ধারে জালি দিয়ে বাউন্ডারি করা আছে এবং অনেক অনেক গাছ আছে।

বিভিন্ন রকমের বড়ো বড়ো এবং ছোট ছোট হারা হারা এবং খুব সুন্দর লাগছে দেখতে।

কিছু গাছও দেখতে পাচ্ছি এবং দূরে দূরে কিছু পাহাড় দেখতে পাচ্ছি অনেক বড় বড় আর--

এটা মনে হচ্ছে কোন ফ্যাক্টরি কিংবা কারখানা আর এটা অনেক বড় বড় মেশিন এখানে দেখতে পাচ্ছি ।

এখানে আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি এবং গাছ গুলো অনেক বড় বড় এবং খুব সুন্দর আর হারা ভরা লাগছে দেখতে।

এখনে আমরা একটা বড়ো মতো নদী দেখতে পাইয়াছি এবং এই নদীটিতে পাথর আছে অনেক এবং জলও আছে।

আর নদীটিরও দুপাশে দুটো পাহাড় দেখতে পাচ্ছিলাম | পাহাড়ে অনেক বড়ো বড়ো এবং ছোট ছোট গাছ আছে।

এই নদীটো খুব সুন্দর লাগছে দেখতে আমাদেরকে অনেক।